ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এ 3ডি কার্সার সম্পর্কে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এই টিউটোরিয়াল দেখার পর আমরা শিখব যে 3ডি কার্সার কি160
কিভাবে ব্লেন্ডারে 3ডি কার্সার ব্যবহার করে 3ডি ভিউতে নতুন বস্তু এবং ব্লেন্ডারে 3ডি কার্সারের জন্য স্নাপ্পিং বিকল্প জুড়ব
আমি ধরে নেই আপনি আগে থেকেই সিস্টেমে ব্লেন্ডার সংস্থাপন করতে জানেন
না হলে ব্লেন্ডার সংস্থাপন করার আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন
3ডি কার্সার ক্রস হেয়ারের সাথে লাল এবং সাদা রঙের বৃত্ত যা আপনি ব্লেন্ডার পর্দার কেন্দ্রে দেখতে পারেন
ব্লেন্ডারে 3ডি কার্সার দেখি
এটি করতে আমাদের ব্লেন্ডার খুলতে হবে
ব্লেন্ডার খোলার দুটি উপায় আছে
প্রথমে ডেস্কটপে ব্লেন্ডার আইকনে যান
ব্লেন্ডার আইকনে ডান ক্লিক করুন
ওপেন এ বাম ক্লিক করুন
ব্লেন্ডার খোলার দ্বিতীয় এবং সহজ উপায় হল ডেস্কটপে ব্লেন্ডার আইকনে বাম ডবল ক্লিক করুন
এটি ব্লেন্ডার 259
দয়া করে মনে রাখবেন যে এখানে প্রদর্শিত পর্দার রেজল্যুশন 1024768 পিক্সেল
ব্লেন্ডার ইন্টারফেসে ফন্টের আকার বৃদ্ধি করা হয়েছে যাতে আপনি দেওয়া সমস্ত বিকল্প বুঝতে পারেন
ইন্টারফেস ফন্টের আকার কিভাবে বৃদ্ধি করে তা শিখতে ইউসার প্রেফারেন্সেসের টিউটোরিয়ালটি দেখুন
এটি স্বাগত পৃষ্ঠা বা স্প্ল্যাশ স্ক্রীন হিসাবে পরিচিত
ব্লেন্ডার সম্পর্কে শিখতে এটি কিছু দরকারী রেফারেন্স লিংক দেখায়
স্প্ল্যাশ স্ক্রীন অপসারণের জন্য কীবোর্ডে ESC টিপুন বা ব্লেন্ডার ইন্টারফেসে স্প্ল্যাশ স্ক্রীন ছাড়া অন্য কোথাও বাম মাউস ক্লিক করুন
এখন আপনি ডিফল্ট ব্লেন্ডার কর্মক্ষেত্র দেখতে পারেন
3ডি কার্সার কিউব দ্বারা বেষ্টিত পর্দার কেন্দ্রের ডানদিকে আছে
আমরা কার্সার সঠিকভাবে দেখতে পারি না তাই কিউব মুছে ফেলা দরকার
ডিফল্টরূপে কিউব আগে থেকেই নির্বাচিত
এটি মুছতে কীবোর্ডে ডিলিট বোতাম টিপুন
ডিলিট এ বাম ক্লিক করুন
এখানে আপনি এখন 3ডি কার্সার ভালমত দেখতে পারেন
3ডি কার্সারের প্রধান উদ্দেশ্য হল 3ডি ভিউতে জড়িত নতুন বস্তুর স্থান নির্দিষ্ট করা
এড এ যান
মেশ এ যান
কিউবে বাম ক্লিক করুন
3ডি ভিউতে নতুন বস্তু জুড়তে কীবোর্ড শর্টকাট shift এএমপি A বোতামও ব্যবহার করতে পারেন
একটি নতুন কিউব 3ডি ভিউতে জুড়ে গেছে
যেমনকি আপনি দেখতে পারেন নতুন কিউব 3ডি কার্সার হিসাবে একই স্থানে প্রদর্শিত হয়েছে
এখন দেখি যে নতুন স্থানে নতুন বস্তু কিভাবে যোগ করতে পারি
প্রথমে 3ডি কার্সার নতুন স্থানে সরাতে হবে
এইজন্য 3ডি স্পেসে যেকোনো স্থানে বাম ক্লিক করুন
আমি কিউবের বামদিকে ক্লিক করছি
নতুন বস্তু মেশ যোগ করতে Shift এএমপি A টিপুন
উভ স্ফিয়ার এ বাম ক্লিক করুন
উভ স্ফিয়ার 3ডি কার্সারের নতুন স্থানে প্রদর্শিত হয়
এখন আমরা 3ডি কার্সারের জন্য স্নাপ্পিং বিকল্প দেখব
অবজেক্ট এ যান
স্ন্যাপ এ যান
এটি স্ন্যাপ মেনু
এখানে বিভিন্ন বিকল্প আছে
আপনি কীবোর্ড শর্টকাট Shift এএমপি S ও ব্যবহার করতে পারেন
কার্সারের চয়ন 3ডি কার্সারের নির্বাচিত আইটেম দেখায়
উদাহরণস্বরূপ 3ডি কার্সারে কিউব প্রদর্শন করি
কিউবে ডান ক্লিক করুন
স্ন্যাপ মেনু উপরে আনতে Shift এএমপি S টিপুন
সিলেকশন টো কার্সর এ বাম ক্লিক করুন
কিউব 3ডি কার্সারে প্রদর্শিত হয়
এখন কিউব ডানদিকে নিয়ে যান
সবুজ হাতলে বাম ক্লিক করুন মাউস ধরুন এবং ডানদিকে টেনে আনুন
কীবোর্ড শর্টকাটের জন্য G এএমপি Y টিপুন
3ডি ভিউতে মুভিং অবজেক্ট সম্পর্কে অধিক জানতে বেসিক ডেসক্রিপশন ওএফ ব্লেন্ডার ইন্টারফেস এর এই টিউটোরিয়ালটি দেখুন
স্ন্যাপ মেনু উপরে আনতে Shift এএমপি S টিপুন
কার্সর টো সিলেক্টেড এ বাম ক্লিক করুন
3ডি কার্সার নতুন স্থানে কিউবের কেন্দ্রে প্রদর্শিত হয়
যদি আপনার কাছে একই সময়ে একের অধিক বস্তু নির্বাচিত থাকে ধরুন কিউব এবং উভ স্ফিয়ার এখানে আছে কার্সর টো সিলেক্টেড দুটি নির্বাচিত বস্তুর কেন্দ্রে 3ডি কার্সার প্রদর্শিত হয়
আমি দেখাই
যেমনকি আপনি দেখতে পারেন কিউব আগে থেকেই নির্বাচিত
উভ স্ফিয়ার নির্বাচন করতে Shift এবং রাইট ক্লিক করুন
এখন আপনার কাছে একই সময়ে দুটি নির্বাচিত বিকল্প আছে
স্ন্যাপ মেনু উপরে আনতে Shift এএমপি S টিপুন
কার্সর টো সিলেক্টেড এ টিপুন
3ডি কার্সার দুটি নির্বাচিত বস্তুর কেন্দ্রে প্রদর্শিত হয়
এখন ল্যাম্পে Shift এবং রাইট ক্লিক করুন
স্ন্যাপ মেনু উপরে আনতে Shift এএমপি S টিপুন
কার্সর টো সিলেক্টেড এ টিপুন
3ডি কার্সার 3টি নির্বাচিত বস্তুর কেন্দ্রে প্রদর্শিত হয়
3ডি কার্সার সরানোর জন্য 3ডি ভিউতে যেকোনো স্থানে টিপুন
আমি নীচে ডানদিকে টিপছি
স্ন্যাপ মেনু উপরে আনতে Shift এএমপি S টিপুন
কার্সর টো সেন্টার এ টিপুন
3ডি কার্সার 3ডি ভিউয়ের কেন্দ্রে প্রদর্শিত হয়
বস্তু অনির্বাচিত করার জন্য কীবোর্ডে A টিপুন
এখন উভ স্ফিয়ার এ ডান ক্লিক করুন
এটি অনির্বাচিত করার জন্য A টিপুন
স্ন্যাপ মেনু উপরে আনতে Shift এএমপি S টিপুন
কার্সর টো অ্যাকটিভ এ টিপুন
3ডি কার্সার পূর্ববর্তী সক্রিয় নির্বাচন উভ স্ফিয়ার এর কেন্দ্রে প্রদর্শিত হয়
3ডি কার্সার অতিরিক্ত সুবিধা প্রদান করে যখন মডেলিং এর সময় পিভট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়
কিন্তু আমরা এটি পরের টিউটোরিয়ালে দেখব
এখন 3ডি কার্সার ব্যবহার করে বিভিন্ন স্থানে 3ডি ভিউতে নতুন বস্তু যোগ করার চেষ্টা করুন
এরপর স্ন্যাপ মেনুতে স্নাপ্পিং বিকল্প খুলুন
শুভকামনা
এখন ব্লেন্ডার 3ডি কার্সারের উপর টিউটোরিয়ালটি শেষ করি
এই প্রকল্পটি ভারত সরকারের মাহর্দ এর আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত
এই সম্বন্ধে আরও তথ্য oscariitbacআইএন এবং httpspoken tutorialorgNMEICT Intro ওয়েবসাইটে উপলব্ধ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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি